এবং স্টেজ -এর উপরে বেশ কিছু ফুলের টব দেখা যাচ্ছেস্টেজ টির উপরে কটি মেয়ে খুব সুন্দরভাবে নিত্য করতে দেখা যাচ্ছে।

কেক টি নানান ধরনের বিস্কুট এবং ক্যাডবেরি দিয়ে বানানো হয়েছে এবং টেবিল টির পাশে একটি চেয়ার ও দেখা যাচ্ছে।

এখানে একটি বাস স্ট্যান্ডের দৃশ্য দেখানো হয়েছে। বাস স্ট্যান্ডের মধ্যে একটি বাস দেখা যাচ্ছে।

এবং বাস স্ট্যান্ড -এর মধ্যে কিছু লোকজনও দেখা যাচ্ছে। বাস স্ট্যান্ড -এর সামনে একটি পায়খানা বাথরুম দেখা যাচ্ছে এবং পায়খানা বাথরুম -এর উপর একটি জলের ট্যাংক দেখা যাচ্ছে ।

দোকানটির সিলিং -এর ওপরে একটি সিলিং ফ্যান লাগানো রয়েছে।